আর কাছের টেবিলের মতন রয়েছে।

সোফা কাম বেড আছে খাট রয়েছে কাঠের।

চেয়ার রয়েছে টেবিল দেখা যাচ্ছে একটা লোক দেখা যাচ--

রুম -টি দেখা যাচ্ছে যিনি দাঁড়িয়ে আছে ওপরে লাইট রয়েছে।

উম সাম সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে--

এ রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় অনেক লোক দেখা যাযা রয়েছে।

মানে উম উম নিচে একটা সবুজ রঙের ম্যাট মতন পাতা রয়েছে।

উম তারপর টুনি লাইট দিয়ে পেট্রোলিয়ামটা সাজানো রয়েছে।

একটা গাড়ি দেখা যাচ্ছে যেখানে একটা লোক গাড়িটা ঠিক করছে।

ইন্ডিগো বলে এ একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে একটা লোকও দাঁড়িয়ে আছে লোকটা সবুজ রঙের জ্যাকেট পরে আছে।

এর মধ্যে খোপে খোপে রয়েছে ।

আর প্যান্ট -এর রঙটা একটু আলাদা ওপরে লাইট রয়েছে।

গেরুয়া রঙের বেলুন দিয়ে সাজানো রয়েছে কিছু ।

অনেক ছেলে মেয়ে একইভাবে বসে আছে।

সাঁজানো অবস্থায় আর অ্যা বড় কাজ দেখা যাচ্ছে।

একজন রেড -এর ওপর পড়ে আছে ওপরে ফলস সিলিং রয়েছে লাইট দেওয়া আছে।

একটা বড়ো রাস্তা দেখা যাচ্ছে রাস্তাতে স্কুটি চলছে সাইকেল --

অটো রয়েছে উঁ দূরেও অনস অনেক দোকান দেখা যাচ্ছে।